হম সেরকম নিচ্ছে আহ আর যেই সে গন্ধ শুকে। ওইটা drug হম দেওয়া তাই জন্য তাদের পুরু ওরা unconscious হয়ে যাচ্ছে। আর হম তাদেরকে ধরে মানে সেরকম করে নিয়ে যাচ্ছে কোথায়? আর কে করছে জানিনা? কলকাতায় ওই যে সাউথ সিটি মল আছে হম হম সেখান দিয়ে আহ বারো খানা না তেরো খানা একটা মেয়েদের group পুরো গায়েব আছে ওইখান দিয়ে। হ্যাঁ মানে এইসব চলছে। আর যে কিছুদিন আগে এটাও বেরিয়ে ছিল। তোর ওই যে আহ সব কলেজের বাইরে মানুষগুলো ঘুরছিলো আহ হম পুরুষ ও মহিলারা মানে তারা একটু বৃদ্ধ মানুষগুলো বৃদ্ধা যেগুলো ঠিকাছে? আহ হম কিছু help চাইতো

উম বলছে বলতো যে আমার একটু পায়ে ব্যাথা। একটু ওখানে ছেড়ে দিন। আমার বাড়ি ওখানে, এরকম করে করে হম ওরা সবাই কে যদি ঐদিক নিয়ে যেত। মানে ছাত্রদের কলেজের ছাত্রদের আর নিয়ে গিয়ে ওখানে মানে ওরা ওদের সাথে মানে ওকে ওদেরকে kidnap করে নিতো। হম মানে এইসব হচ্ছে না দুনিয়ায়। মানে বাইরে বেরোনোর আর মানে এ হচ্ছে না যে, বাইরে বেরোতেই ইচ্ছা হচ্ছে না। তাইনা? এরকম যখন খবর শুনবি তখন কি করে মন করবে যে বাইরে বার হবো বলতো? সেটাই না আর আমাদের তো ছাড়, ছোট ছোট বাচ্চা ভাই বোনেরা তারা একটু হম যে বেরোয় সে তারা কি করবে বল? মানে এরা না মানুষ হয়ে অমানুষের কাজ করে।

ওদেরতো বাচ্চা বা কিছু মানে আত্মীয় এগুলোতো হবে না? একটুও ভাবে না ওরা।

এইসব হবে তো খেটে এইসব খবর পেয়ে আর ভালো লাগে বল? এইদিক ঐদিক যাওয়া বা কিছু। ওটাই তো

হম বললাম তো। এখন এখন কার খবরের তো positive think থাকেনা এখন তো মানে থাকে না খবরে বেশিরভাগ তুই ওই sad news শুনতে পাবি। good news বেশি নেই। হ্যাঁ ঐটাই তো বলছি হম যে খবরের খবর যদি এই জিনিস শুনতে পাইনা যে এখানে এই আহ অমুক জিনিসটা ভালো হয়েছে বা ঐখানে কেউ news থাকবে কেউ ভালো করছে সেটা থাকলে কি হবে? পড়তে মন লাগবে। আর ঐটা শুনে একটা মনে ভালো থাকে যে আমিও করতে পারি। হম হম যা খবর শুনছি এইসব শুনে কি মন লাগবে?

হ্যাঁ, এখন তো ভোট আছে আবার দু তিন মাসের পর। তাহলে এখন তো হম সেগুলো হবেই political party এখানে ঝামেলা ওই party র মধ্যে ওই party অপমান করেছে এরকম। ওইটা ওইটা তো ওইটা তো থাকেই সবসময় থাকেই।

এইসব নিয়ে খবর নিয়ে মেজাজ ভালো থাকে না এরকম। আর বল তুই তোর বাড়িতে সবাই ঠিকাছে তো? তা বাড়িতে তো সবাই ঠিক আছে। কিন্তু এই যে খবর সোনার পর সবাই সবাই একটু tension হয়ে গেছে যে বাইরে বাইরে যাবে না mask পড়বি। হম হম হম হম হ্যাঁ ভাই সব এটা তো বটেই। সব আছে তো সবাই এই সবাই একটু। হ্যাঁ আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমাদের সবাই কে তাই না? হম

Group এই এরকম এরকম massage ছেড়ে দিয়েছে যে এরকম সবাই কেউ বাইরে আহ যাবে না।

ঠিকাছে এখন দেখি কি হয় আবার corona নিয়েই কি যে কি আবার news টা পাই খবর আগে?

ঠিকাছে রাখছি ভাই। আচ্ছা ঠিকাছে হ্যাঁ তাহলে পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ okay bye bye. হম bye. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সেপ্টেম্বর কেনো? এই দিনের উদ্দেশ্য? দুটি পূর্ণ সময়ে degree programme সম্পর্কিত নির্দেশিকা।

Overview

বিশ্ব ব্যাংক, overview দারিদ্র্য শেখার বিষয়ে, কি করা উচিত। গুজরাট মিশন স্কুল অফ এক্সসীলেন্স প্রজেক্ট। overview

মিশন স্কুল অফ এক্সসীলেন্স প্রকল্প সম্পর্কে।

মধ্যপ্রদেশ শিশু বাজেট, শিশু বাজেট সম্পর্কে,

পণ্যের উন্নয়নের জন্য একচল্লিশ হাজার আটত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষিখাতে কুড়ি হাজার সাতাশ কোটি টাকা, শিক্ষার জন্য বত্রিশ হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকা এবং স্বাস্থ্যের জন্য ঊনিশ হাজার চারশো, পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পল্লী উন্নয়ন বিভাগ কে একুশ হাজার তিনশো ঊননব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আহামদুল্লিল্লা ভালো আছি তুমি কেমন আছো? এইতো আমিও আছি আলহাম দুলিল্লা তারপর তোমার দিনকাল কেমন যাচ্ছে? থেকে তোমার সঙ্গে কথা বার্তা হয় না। এখন মনে হয় তুমি ব্যস্ত দিন কাটাচ্ছো, তোমার একটাও কথা বলার সময় হয় না মনে হয়। বন্ধু হ্যাঁ department এ আমার তো পরীক্ষা ছিল যার কারণে ব্যস্ত সময় যাচ্ছে না।

আমার তোমার department এর in course পরীক্ষা থাকবো হ্যাঁ আমি তো তোমার ঢাকা college এ আছি।

ও ঢাকা university র পাশে ঢাকা college. ওহ তোমার কি কি subject?

আমার তো হচ্ছে প্রাণী বিজ্ঞান। প্রাণী বিজ্ঞান

হ্যাঁ এটা science এর subject. এটা হচ্ছে তোমার এই যে জীব বিজ্ঞান এর দুই ভাগ হয়ে যায়। একটা বিভাগ হওয়ার পর একটা প্রাণী বিজ্ঞান আর একটা উদ্ভিদ বিজ্ঞান। সেই প্রাণী বিজ্ঞান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 হম যে বিজ্ঞানেরটাই দুইটা ভাগ হয়েছে পরবর্তীতে। ও জীব বিজ্ঞান থেকে দুইটা ভাগ। হম জীব বিজ্ঞান দুই ভাগ এটা। ও তোমার কখনো কি science পড়া হয় নাই school collage এ? না আমার কোথাও science ছিল না। আমি সেই এস এস সি থেকেই মানে কমার্স এ আছি। ওহ হ্যাঁ কমার্সের মধ্যে তো সবচেয়ে মানে reputed কি যেন chartered banker না কি একটা বলে? অনেক reputed কমার্সের মধ্যে।

তোমার তো অনেক টাকা বেতনে তুমি চাকরি করতে পারো?

হ্যাঁ তোমার এই chartered accountant করতে গেলে, CA firm এ আগে তোমার শিক্ষানবিশ হিসেবে ঢুকতে হয়। সেখান থেকে মানে শিক্ষানবিশ যখন থাকবা তখন তোমার senior যিনি থাকবেন তোমার ওখান থেকেই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

ওখান থেকে একটা certificate দেয়। শেষে তোমার একটা পরীক্ষা হবে। পরীক্ষার পরে তোমার certificate দেবে। তখন তুমি একজন ওই chartered accountant হিসেবে certificate ইয়ে করে কোথাও ও আচ্ছা তার মানে, মানে বলা যায় chartered accountant সরাসরি কোনো post না। এটা হচ্ছে চাকরির বিভিন্ন ধাপ, এইটা তো? না না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে বিভিন্ন ধাপে ধাপে তারপর chartered accountant এর ওই টা হয়।

তোমার এই যে chartered accountant করলে এবার ওই যে company তে CEO থাকে না? এই CEO রা এরা chartered accountant না হইলে CEO হতে পারে না।

তা তোমারও কি chartered accountant হওয়ার ইচ্ছা আছে তো? এখন আল্লা কি করে তা তো বলা যায় না। তবে ইচ্ছা তো আছে সবারই তো ইচ্ছা থাকে সেই level এ যাওয়ার জন্য। হম সেটা এখন রিজিকের মালিক আল্লাহ যেটা রিজিক এ রাখছে সেটাই হবে যে খানে যার চাকরির ব্যবস্থা রাখছে

হ্যাঁ সেইটাই অনেক চেষ্টা করতে হবে।

তোমার পড়ালেখার আর কত দিন বাকি আছে? স্নাতক complete করতে? পড়ালেখার আমার তোমার honours টা কে শেষ করতে হবে। বি বি এ তে আছি তো?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 তারপর হচ্ছে তোমার পরীক্ষা শেষ হলে তাহলে তখন যদি আমি এম বি এ করতে চাই, এমনি করতে পারবো। তারপরে যে তোমার হচ্ছে কোনো CA firm এ chartered accountant এর জন্য চেষ্টা করতে হবে। ওহ আচ্ছা তোমাদের স্নাতকের পরে internship হয় না? Internship এটা university গুলোতে হয়। আমাদের এটা সম্মিলিত সাত college তো?

ওহ ওটা তো জাতীয় বিশ্ববিদ্যালয় এর এই সুযোগ নেই internship নেই। হ্যাঁ এইটা এইটা আমাদের একটু অসুবিধার কারণ বলা যায়। ঢাকা collage ও তো মনে হয় আগে জাতীয়র under এ ছিল।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 ঢাকা university র under এ দেয় পরে আবার জাতীয়তে দেয়। পরে এখন আবার ঢাকা university র under এ আছে।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 ঢাকা university র অধীনে যে সাত collage সেই সাতটার নাম কি কি? এখানে আছে তোমার ঢাকা college, মহিলা college, বাংলা college, কবি নজরুল college, college আর বদরুন্নেসা এই সাতটা। হম সাতটা আর জগন্নাথের পাশে কোন college যেন?

আর একটু মানে ওর আর একটু সামনে গেলে বদরুন্নেসা ওই দুটা পাশাপাশি এখানে যেমন ঢাকা আর ইটা মনে হয় পাশাপাশি না? হ্যাঁ হ্যাঁ হম সেরকম ওই দুইটা পাশাপাশি।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 হ্যাঁ তিতুমীর college তিতুমীর college একটু তুলনামূলক দূর আর এগুলো মোটামুটি প্রায় পাশাপাশি। হ্যাঁ

আমার আর খবর কি? আমার তো দিনকাল যাচ্ছে আমার তো সামনে পরীক্ষা হবে এই তো form পূরণ চলতেছে তৃতীয় বর্ষের এখন form পূরনের পর তারপর কিছুদিন পর পরীক্ষা হবে। এই তো এখন মোটামুটি পড়ালেখা করতেছি। তোমাদের in course তারপরে তোমার সেই test পরীক্ষা এইগুলো কি হয়ে গেছে? এই তো in course শেষ হয়েছে এক মাসের মতো, এখন test পরীক্ষা চলতেছে এখন। মানে পরীক্ষা চলতেছে নাকি?

Test এর কতদিনের মানে ভিতরে মানে হচ্ছে form fill up এর date দেয়? না form fill up করার fill up এর date হচ্ছে আমাদের অনেক দিন এক মাস আগে দিয়েছিলো এখন form fill up running আছে। মানে test

হম পরীক্ষা চলতেছে plus form হ্যাঁ হ্যাঁ দুইটা একসঙ্গেই

ওহ তো তোমাদের college এ normally পরে কতদিন সময় থাকে? ওটা দুই তিন আহ দুই মাস দুই মাস পর পরীক্ষা। দুই আড়াই মাস form পূরণের form পূরণ শেষ হওয়ার দুই আড়াই মাস পর সাধারণত final পরীক্ষা হয়। এর ভেতরে তো প্রস্তুতি শেষ করা যায় নাকি? যায় regular যদি continue যদি rou~ routine অনুযায়ী পড়া করা যায় তাহলে শেষ হয়।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

হম সেইটা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপিলেরা তো আরও পরে না। versity তে মোটামুটি পরে কিন্তু জাতীয়র বাচ্চাকাচ্চা পরে না। হম সেটা তো জানি তবে যারা পরে তারা ঠিকই পরে। হম না তারপরেও major part বেশিরভাগ অংশই পড়ালেখা করে না। ধরা যায় বিশ percent তিরিশ percent student পড়ালেখা করে আর বাকি পঞ্চাশ ষাট percent

তবে বিশ্ববিদ্যালয় থেকে তো সহজেই ভালো result করা যায় জানি। হ্যাঁ সেইটা একটু সুবিধা মানে result অল্প পড়লেও ভালো result হয়। দেখা যায় খারাপ student রাও অনেক ভালো result করে।

ওহ তোমাদের কি প্রশ্ন কি ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরী করে দেয়? ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আমাদেরই মানে যে collage গুলো ভালো সেই collage এর sergeant এসেই প্রশ্নপত্র দেয়। এইটার তো সবাই আসলে জানে না। নাহ তোমাদের form পূরণ কত টাকা করে? আমাদের form fill up এর সময় তোমার পঁয়ত্রিশ শো টাকার মতো আসে form fill up এর টাকা। তারপরে হচ্ছে তোমার একটা ভর্তি fee থাকে না? ভর্তি fee টা আসে Total ভর্তি fee পঁয়তিরিশশো মতো আসে। আর হচ্ছে তোমার ওই যে hall charge এর টাকাটা আছে এটা আসে তিন হাজার। তাহলে সব মিলিয়ে দশ হাজারের মতো।

পঁচাত্তর percent attendance থাকাই লাগে। পঁচাত্তর percent এর নিচে যখন যায় তখন হচ্ছে তোমার ওই যে পঁচাত্তর percent এর নিচে গেলে তোমার একটা fine হয়ে যায়। যদি পঁচাত্তর percent থাকে তাহলে তো ওই খরচ টা লাগবে না। আর নাহলে কত টাকার জরিমানা দিতে হয়? জরিমানা তোমার পনেরোশো টাকা আসে। আর উপস্থিতির উপর কোনো marks থাকে না? হ্যাঁ হ্যাঁ উপস্থিতির উপরে থাকে তোমার pass marks.

না এই যে তোমার যে fingerprint এর মাধ্যমে যে attendance এখানেতো ওই রকম কোনো system থাকে না।

সেটা fingerprint অন্য কারোর সঙ্গে match করে না?

ওহ